তোর বাড়িতে গেলেই মনে হয় যে আর যাবো না বল এখান থেকে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 হ্যাঁ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

হ্যাঁ সন্দীপ কি করছিস? এইতো বাড়িতে বসে আছি। তুই কি করছিস? এইতো রে আমিও বসে আছি নিয়ে বল শরীর টোরির তোর সব ঠিকাছে তো? হ্যাঁ একদম সব ঠিক আছে। তোর? হ্যাঁ রে মোটামুটি ঠিকই আছে। নিয়ে মানে কি বলছিলাম যে বাড়ির শুনলাম নাকি তোর বাবার একটু শরীরটা খারাপ তো এখন কেমন আছে? হ্যাঁ এখন ভালোই আছে। শরীরটা খারাপ হয়েগেছিলো কিন্তু এখন ঠিক আছে। সেটাই কাকুর নাকি শুনলাম যে tension ও নিচ্ছে ব্যাবসাটাও ভালো ভাবে চলছে না। তো সেরকম কি কোনোকিছু না অন্য ব্যাপার? হ্যাঁ ওই ব্যাবসার জন্যই tension ছিল। নিয়ে tension এ একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো। আচ্ছা তুই এমনি tension নিসনা বুঝলি? হম আমিতো নেবো না তাও ব এতটা ঠিক বলতে পারছি না। সেটাই সেটাই মানে কি বলতো? tension নিলে শারীরিক সম্পর্কে মানে শারীরিক দিক থেকে অনেকটা অসুস্থ হয়ে পড়বি। আর কাকুকে ভালো ভাবে medicine গুলো খাওয়া ওষুধগুলো খাওয়া বুঝলি? এদিক থেকে যাতে ভালোভাবে চলতে পারে দেখ কাকুর পাশে দাঁড়া বুঝলি? হম আমিতো বাবার পাশে সবসময়তেই আছি। হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই। নিয়ে কাকু মানে কোন business ব্যাবসাটা কোন ব্যবসা করছিলো রে কাকু? হম আমাদের সেরকম ব্যাবসার উম তোর সেরকম নয়, মানে আমাদের সেই সবজির ব্যবসা তাছাড়া আর সেরকম ব্যবসা আর নেই। মানে সবজিগুলো কি তোরা মানে বাড়িতে লাগাস নিয়ে বিক্রি করিস না কিরকম? কিনে নিয়ে এসে সেগুলো বিক্রি করিস? না না কিনে নিয়ে এসে না। আমাদের আহ জমি আছে, তো আমরা জমি তে নি আমরাই চাষ করি নিয়ে বিক্রি করি।

মানে ধরে যে মানুষগুলো আছে না? মানে যারা খাওয়ায় খাবে সেই জিনিসগুলো। তো সেইদিকথেকে তাদের একটু ওই health টাও ঠিক থাকবে কারণ এখনকার যেই acid গুলো মেশানো হচ্ছে বা যে জিনিসগুলো মেশানো হচ্ছে ওগুলো অনেক শরীরের পক্ষে খারাপ হয়ে যাচ্ছে, তাইনা?

আর কি বলতো ব্যাবসার এমন একটা পরিস্থিতি হয়ে গেছে না অবস্থা হয়ে গেছে মানুষ তো সব সরকারি চাকরি চাইছে আর ব্যাবসাটাকে মানে সেভাবে তুলছে না।

আমাদের কি বলতো? দিদি তো বলেছিল যে, ব্যাবসাটা কে এগিয়ে নিয়ে চলো। ব্যাবসাটা কে দোকান দিচ্ছি room দিচ্ছি। তাও কি বলতো? মানুষে ব্যাবসাটা কে সেভাবে নিতে পারছে না। ভাবছে ব্যবসাতে হয়তো খাটুনি বেশি নাকি ভাবছে

হম আমারও ওটাই লাগে, কারণ ব্যাবসাটা আহ আমার মানে আমাদের থেকে ব্যাবসাটাই আমাকে। সেটাই সেটাই ব্যাবসা সম্পর্কে কি তোর এরকম কোনো ধারণা আছে? যে না ব্যাবসা কোন ব্যাবসাটা করলে বেশি ভালো হবে বা কিছু? না সেরকম আহ আমার ব্যাবসার দিক থেকে আমার সেরকম কোনো ধারণা নেই। কারণ আমি সেরকম তো ব্যাবসা করিনি, আমার বাবাই করতো। সেটাই আর মানে এরকম কি কোনোদিন ভাবিসনি? যে কোনো একটা ব্যাবসা start করবো বা কিছু। এরকম তো ভাবতে পারিস, তাই না? হম ভাবতে পারি কিন্তু আহ এখন অব্দি ভাবিনি।

প্রদান করতে পারবি নিজে। আবার কি বলতো? যেকোনো জিনিস একটা জিনিসই মাথায় রাখতে হবে কোনো ব্যাবসাই কিন্তু আমাদের life এ বা আমাদের জীবনে কোনো ব্যাবসাই কিন্তু ছোট বড় ভাবলে হবে না। প্রত্যেকটা ব্যাবসাকে নিয়ে এগিয়ে যেতে হবে তো কোনো একটা ব্যাবসা তুই চাইলে শুরু করতে পারিস আমার কাছে একটা idea আছে, তো সেই idea টা নিবি? Idea দিলে তো বেশ ভালো হতো। কারণ আমার সেরকম তো উম জ্ঞান নাই। তো এবার তুই যদি দিস তো ভালোই হয়।

এবার দেখ আহ মানে এখন দেখতে পাবি রাস্তায় রাস্তায় helmet তারপরে তোর আহ গাড়ি pump করার জন্য যে জিনিসটা লাগে, মানে গাড়ি ধোয়ার জন্য যে water pump এর যে পাইপটা থাকে

যদি একটা খাবার দোকানও খুলিস না? তো মানুষ তখনই আগ্রহ হবে তোর মানে পরিচ্ছন্নতা দেখে তোর দোকানের varieties দেখে তখনই কিন্তু মানুষ আসক্ত হবে। আমরা যদি একটা restaurant এ যাই Restaurant আগে বাইরে থেকে দেখি যে, কতটা ভেতরটা সুন্দর এবং clean পরিচ্ছন্নতার দিক থেকে সেটা কিন্তু আমরা লক্ষ্য করি। তো same তোর জিনিসটাও একটু লক্ষ্য করবে। যেকোনো জিনিসই হোক না ব্যাবসার ক্ষেত্রে পরিচ্ছন্নতা রাখতেই হবে সেটা খাবার হোক বা others কিছু হোক সেটা রাখতে হবে। তো তুই ধর একটা ভালো lighting ফাইটিং লাগিয়ে একটা দোকান করলি,